সামনে একটা বাইক আছে | আর ভিতরে অনেক কসমেটিক জিনিস আছে।

এটা একটা চারতলা বিল্ডিং কোনো লোকজন নাই বাড়িটার কালার হচ্ছে সবুজ কমলা সামনে একটা গাড়ি দাড়ায় আছে।

অনক লোকজন দেখা যাইতাসে সবাই খুব হৈহুলোর করছে আনন্দ করছে।

এটি একটা মিক্সচার মেশিন ঘর বাড়ি পাকা যে হয় মশলা মিক্সচার করে এটার মধ্যে অনেক যন্ত্রপাতি দেখা যাইতেছে লোহার। মানুষ আছে দুই একজন।

দুই একজন মানুষ আছে ।

এইটা একটা ব্রিজ দেখা যাইতেছে নিচে নদী কিন্তু কিছু বোঝা যাইতেছে না এর মধ্যে অনেক বড় একটা নদী একটা ব্রিজ দেখা যাইতেছে জল নদীদের স্রোত খুব এইটুকুই।

এইটা যত দূর সম্ভব দুধ ফ্যাক্টরি ।

উ নিচে ঘাস অনে-এক জলের উপরে সূর্যের আলোটা পড়ছে-এ বেশ ভালো লাগতিছে দেখ--